ছবিটিতে আমরা একটি রুম দেখতে পাচ্ছি।

জায়গাটিতে একটি বাইক দাঁড় করানো রয়েছে।

নীচনে কয়েকটি বিছানায় রাখা আছে।

হোটেলের ভিতরে একজন লোক দাঁড়িয়ে রয়েছে।

চারদিকে অনেক মানুষজন দেখতে পাচ্ছি।

বিল্ডিংটির উপরে অনেকগুলো লাইট লাগা রয়েছে।

চারিদিকে অনেক ছোট ছোট গাছপালা দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি ওয়ো দেখতে পাচ্ছি।

পেছনদিকে কতগুলি ফোন -এর টাওয়ার দেখা যাচ্ছে।

রাস্তার পাশে কতগুলো বাইক দেখা যাচ্ছে।

উপরে একটি সাদা লাইট দেখতে পাচ্ছি।

গাড়ির ভেতরে দুইজন লোক দেখা যাচ্ছে।

পিছনের দেওয়ালে একটি ঘড়ি লাগানো রয়েছে।

দোকানের পাশে একটি বড়ো বাক্স রয়েছে।

পিছন দিকে একটি দরজা দেখতে পাচ্ছি।

রুমের ভিতরে অনেকগুলো টেবিল রয়েছে।

ছবিটিতে আমরা একটি শোরুম দেখতে পাচ্ছি।

উপরে কয়েকটি সাদা লাইট লাগানো আছে।

চারিদিকে অনেক বড় বড় গাছপালা আছে।

উপরে আকাশটি ঘন মেঘলা হয়ে রয়েছে।

নদীর মাঝখানে একটি বড় বাঁধ আছে।

পিছনে একটি বড়ো আয়না দেখতে পাচ্ছি।

চারিদিকে অনেক বড় বড় গাছপালা আছে।

জায়গাটিতে অনেকগুলো বাইক দেখা যাচ্ছে।

চারিদিকে অনেক বড়ো বড়ো গাছপালা দেখা যাচ্ছে।

ছবিটিতে আমরা একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি।

মূর্তির পাশে একটি ত্রিশূল দেখতে পাচ্ছি।

পাশে একটি জানলার পর্দা দেখা যাচ্ছে।